আমি এখানে একটা শপিং মল দেখতে পাচ্ছি।

ওপরে ফোর সিলিংটাতে অনেক লাইট জ্বলছে সাদা কালারের দেখতে অনেক সুন্দর লাগছে।

আর সাদা কালারের কাঠ দিয়ে ঘেরানো রয়েছে জায়গাটা।

ছোট একটি টিনের ঘর রয়েছে হয়তো হাঁসরা ওখানেই থাকে।

বাড়িটির ব্যালকনিতে -তে একটি বেসিনও -ও বসানো রয়েছে সাদা কালারের -এর।

এখানে কোনো প্রোগ্রাম হবে দেখতে খুবই সুন্দর লাগছে।

আমি এইখানে একটি বিয়ের মন্ডপ দেখতে পাচ্ছি।

এখানে একটি নদীর চর দেখতে পাচ্ছি যদিও নদীটা দেখতে পাচ্ছি না।

আর বাচ্চারা সবাই খাতা পেন নিয়ে বসে রয়েছেন এবং বুঝছেন।